ওটা ভোলা অসম্ভব five to ten কি করেছি জানি না but eleven twelve তো মারাত্মক কেটেছে আমাদের সেটাই আমাদের তৃপ্তি madam এর কথা মনে পড়ছিল মনে আছে আমাদের class এ আস

জানালা খোল, খাতা, pen বই বার কর সত্যি সব দিন ছিল সেগুলোই ভাবছিলাম আর photo photo দেখছিলাম মনটাও খারাপ হচ্ছিল এখনতো আর আগের মতন সবই যে যার কাজে ব্যস্ত তো কাউকে তো ওরকমভাবে পাওয়াও যাবে না যে একদিন সবাই মিলে দেখা ফেখা করব এর date হয় তো এর হয় না এর হয় তো ওর হয় না সেটাই সবাই বড় হচ্ছি আস্তে আস্তে নানান কাজে ব্যস্ত হচ্ছি এটাই but বিশ্বাস কর স্কুল life টা ওটা আলাদাই ওই সময়গুলো কখনো ভোলা যায় না

আর eleven twelve টার পর না স্কুলের life টাই ভুলতেই পারব না সত্যি কলেজে এক রকম but স্কুলে দেখবি পুরোটাই আলাদা হ্যাঁ তা কলেজে তো আমরা regular স্কুলের মতন যাইও না যখন তখন আমরা বেরিয়ে পড়তে পারি class ও সেরকম থাকত না হয়তো একটা class এর পর এক ঘন্টা পর আবার আর সেরকম বন্ধু বান্ধব মানে স্কুল life এর মতন বন্ধু বান্ধব আবার কলেজ life এ আমরা তৈরি করতে পারিনি সেরকম পারিনি ওটা হয়না ওই কলেজ life এ এই যাচ্ছ notes~ notes~ notes নিচ্ছ এই সবই হয় আর কিছুই না but স্কুল life এ দেখ আমাদের একটা মানে boundary র মধ্যে ছিলাম আমরা আর যেহেতু আমাদের girls কলেজ~ স্কুল ছিল আমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো বল boys স্কুলের পাশাপাশি ছাদটা কিরকম রোজ tiffin time এ আমরা ওখানে উঠে পড়তাম সত্যি সত্যি আর even মনে আছে boys secondary র sir ও বোঝাত আমাদেরকে দিয়ে মানে আমাদের যে স্কুলটা ছিল যে আমরা হত সূর্য আর আহ পৃথিবী হচ্ছে তোমার boys secondary

খুব মজা হত আর তোর দেখ আলাদাই আলাদাই একটা ব্যাপার আমরা সেই primary স্কুল থেকেই একসাথে না

primary স্কুলেও বেশ মজা করতাম কিন্তু আমরা হ্যাঁ দেখ ওটা ওই সময়টা আমরা ছোট ছিলাম তার মানে তখন আমাদের সেভাবে maturity ই আসেনি কিছু বুঝতামও না তাও কত আনন্দ করতাম বল হ্যাঁ কিন্তু তখন একটু পড়াশোনার চাপটা খুবই বেশি ছিল মানে খুবই ভালোভাবে তখন মানে একটা হয় না যে ছোট বেলায় পড়া ফড়া নিয়েই থাকতাম তোর best friend ছিল তিয়াসা আর আমার best friend ছিল তৃষা দুইজনেরই বিয়ে হয়ে গেছে দুজনেরই বিয়ে হয়ে গেছে সংসার করছে বাচ্চা কাচ্চা একজনের হয়েছে তৃষার হয়েছে তিয়াসার কি হয়েছে না না তৃষার বোধহয় ছেলে হয়েছে না হ্যাঁ শুনছিলাম তোর কথা বার্তা হয় ওর সাথে না না ওই ফেসবুকে আমি একটা

আর তিয়াসা মানে তোর তো best friend ছিল best friend ছিল এবার বলেনা যে বিয়ের পরে মানুষ change হয়ে যায় সেটাই আরকি বিয়েতো হয়েছে ওর দুই বছর হল তারপর ও ওর মতন রয়েছে আমিও আমার নানান কাজে ব্যস্ত রয়েছি আর সেভাবে আর কথা হয় না হ্যাঁ আমি দেখেছিলাম মাঝখানে ও বিয়ের পরে এসেছিল আমাদের পাড়াতেই তো বাড়ি তোকেও দেখছিলাম photo photo আমাকে নেমন্তন্ন করেনি reception এ অরে তুই বলিস না ওই যে আমাদের স্কুলে সৌরভ বলে যেই ছেলেটা ছিল না

primary স্কুলে ওকেও তো বলেনি এদিকে ওর মায়ের সাথে তো বেশ ভালোই সম্পর্ক তিয়াসার family র but ওদের বলেনি নাকি ওরা একসাথে পড়ত in fact কলেজে ওদের দুজনেরই english এ honours ছিল

হ্যাঁ এবার আমার বাবার বন্ধু আবার ওর বাবা বুঝতে পারলি মানে এখনও কথাবার্তা হয় ভালো তো বাবাকে বলেছিল আমাকে বলেনি কি অবস্থা চিন্তা কর সেই জন্য অনেক খুব মানে আমাকে বাড়িতে heavy ইয়ে খ্যাপায় সবাই যে বান্ধবীর বৌভাত ছিল তোকে নেমন্তন্ন করেনি

সত্যি তোর মনে আছে যে আমাদের class teacher ছিল যে সোমা madam ও লাড্ডু

সবাই আর সেই মধুজা mam এর class bunk করেছিলাম সবাই মিলে একসাথে তোর এটা মনে আছে ঐযে আমার birthday র পরের দিনকে তখন আমি উম মানে স্কুলে

না সেইদিন আমি যাইনি আমি শুনেছিলাম যে চন্দ্রিমার পায়ের আহ পা ভেঙে গেছিল ওর পায়ের bandage মধ্যে তোদের phone ঢুকিয়ে রেখেছিলি

কি হয়েছিল রে আমি details জানিই না তারপরে আমি শুনিও নি আরে কি হয়েছিল এরকম আম মানে আমার birthday র পরের দিনকে আমি স্কুলে গেছিলাম এবার আমাদের যে group টা ছিল তুই যাসনি বললি তো আমারও খেয়াল নেই exactly

তো একটা junior না দেখেছিল যে আমার phone টা charge রয়েছে ব্যস গিয়ে মধুমিতা mam কে বলেছে এবার মধুমিতা mam এসে phone টা নিয়ে গেছে এবার আমিতো গেছিলাম tiffin আনতে তো শ্রুতি কি করেছিল phone টা না সঙ্গে সঙ্গে মানে আহ mam এর থেকে নিয়ে লুকিয়ে রেখেছিল এবার হয়তো আমার exactly খেয়াল নেই তও যে mam নিয়েছিল কিনা তো তারপরে তো সেই staff room এ গিয়ে mam আমাকে কি বকা তাও শ্রুতি ছিল সত্যি ভাই শ্রুতির কথা ভুলব না ও যেভাবে বাঁচিয়েছিল আমাকে মনে রাখার মত

তোর এটা মনে আছে যে আমাদের যখন ওই পাশে মানে আহ ওই building টায় class হত তখন আমরা এই যেই দেখতাম চাতুন থেকে mam বেরোচ্ছে আমার bunker এ phone গুলো লুকিয়ে রাখতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু class নিতে আসতো আমরা সবাই ভয় পেতাম যে phone check করতে আসছে

psycho mam টার কথা মনে আছে যে নতুন এসেছিল শ্বেতা কি disturb করতো ওনার class এ তুই তো তুই তো তখন মানে কম কম যেতি স্কুলে এরকম হয়েছিল একদিন যেদিন খুব ঝামেলা হয়েছিল স্কুলে উম মানে আমি শ্বেতা সবাই মিলে পেছনের বেঞ্চে বসে রয়েছি ঠিক আছে তো উনি এসেছে class এ যেহেতু আমাদের ছিলনা ওই subject টা তা আমরা বেরিয়ে যাই এবার বেরোতেও তো মানুষের একটু time লাগে না যে পাঁচ মিনিট দেবে বা দুই মিনিট দেবে উনি এসেই বলবে বেরিয়ে যা বেরিয়ে যা একদম কুকুরের মতন তাড়াত এরকম একটা ব্যাপার যে আমরা কুকুর তো শ্বেতা খুব খচে গেছিল শ্বেতাকে তো চিনিস হুঁ হুঁ ওই তো বিয়ে হল না ওর কয়েকদিন আগে হ্যাঁ আমরা ওকে দুষ্টু ছেদা বলে ডাকি এবার বেরিয়ে এসে আমরা বাহিরের বেঞ্চটাতেই বসে রয়েছি এবার ও continue madam এর class এ শুধু bag টা ছুড়ে ফেলছে বলছে

একটু bag টা নিয়ে যাব আবার বলছে আবারও বলছে যে mam আসব এরকম বলে ওনাকে এত disturb করেছে যে উনি class ই নিতে পারেনি উনি সোজা বেরিয়ে গেছে মধুমিতা mam HM সবাই এসেছে class room এ ঠিক আছে আমাদের এবার সবাইকে ডেকেছে আর তুই তো জানতি যে আমাদের একজনকে ডাকা মানে সবাইকে যাওয়া

মনে আছে ওই যে মানে নিহা চন্দ্র বলে একটা মেয়ে ছিলনা এই পাঁচ নম্বরের দিকে বাড়ি আমার সাথে

সাথে একবার ঝামেলা হয়েছিল তখন mam রা বলেছিল যে এদের মতন group বানিয়ে নিয়ে আস তারপরে ঝগড়া করতে আসবে হ্যাঁ হ্যাঁ তখন আমি যাইনি আমি তা মানে উপর থেকে দেখছিলাম তোরা সবাই staff room এ আমি আর যাইনি

সত্যি আর যেন আমাকে মনে নেই সুতপা পোদ্দার বলেও একটা মেয়ে ছিল দেখবি তোর সামনের দিকে একটু হঠাৎ একদিন বেঞ্চ নিয়ে ঝামেলা ও কি করল আমার চুলের মুঠি থরে ঝাঁকিয়ে দিয়েছে তারপরে তুই কিছু বলিস নি তারপরে আমি, নেহা, শ্বেতা সবাই মিলে ওর ঘাড়ে চেপে বসেছিলাম ওকে শুইয়ে ওর ঘাড়ের ওপর উঠে গেছিলাম সত্যি সত্যি সত্যি কেন সেই মনে নেই আমরাই তো first স্কুলে start করলাম birthday celebration করা

তারপরে তো সবাই celebrate করল করা start করল স্কুলে হ্যাঁ সেই শ্রুতির birthday ছিল মনে আছে শ্রুতির পেছনে cake রেখে দিয়েছিলাম mam এসে জিজ্ঞেস করছিল যে কার birthday cake রাখা, বলছি তো আমরা জানিনা mam হঠাৎ করে রেখে দিয়েছে তখন একটা আলাদাই excitement কাজ করত আমাদের মধ্যে

ও আমি হয়ত মাঝে মাঝে খুব মানে খুব কম যেতাম তোদের সাথে যেহেতু আমি ওই time টায় না আমি তখন গোবরডাঙ্গা চলে গেছিলাম আমার গোবরডাঙ্গা থেকে স্কুল করতে হত ওই জন্য কমও যেতাম আর তারপরে আমার মাকে তো চিনিস যা রাগী উফ্ বাবা ওর জন্য আমরা ওদিকে যেতেও পারতাম না সত্যি সত্যি ভীষণ সবাই phone গান শুনতাম আমরা mam রা চলে আসত টের পেতাম না সত্যি সত্যি আর যখন বৃষ্টি হত অমৃত সদনে দাঁড়িয়ে পুরো ওড়না খুলে পুরো মানে বৃষ্টিতে ভিজতাম আমরা মনে আছে তোর হ্যাঁ আরে পুকুরের মধ্যে মাছগুলো ভো মাছ আসতো মাঠে সবাই মাছ ফাছ ধরতো

তোর nutrition ছিল না না আমার nutrition ছিল না বাবা nutrition এর অখাদ্য কুখাদ্য খাবারগুলো রান্না করে কুকুরকে খাওয়াতাম তাই নাকি এইতো জানতাম nutrition এ নাকি খুব ভালো রান্না হত তোরা রান্না করতিস ভালো আরে মাঝে মাঝে তোর একদিন হয়ত তোর স্যান্ডউইচ করতে দিল ওই দিন হয়ত ভালো সবাই খেলাম ডিমের অমলেট করতে দিল ওই দিন আবার সবাই খেলাম মাঝে মাঝে হয় না চাপাটি করতে দিত ওই সব কি আমরা খাই উম কাঁচা দুধের মধ্যে কাঁচা ডিম গুলিয়ে হয়ে গেল রান্না

ওই সব করতে করতেই তারপর

ওটা ভোলা যায় তুই এটা মনে কর না যে যখন আমরা মানে আমাদের জন্য extra করে ডিম আলুর ঝোল আর ডিম রেখে দেওয়া হত আমরা যেতাম tiffin period এর শেষে আমরা যেতাম বাটি নিয়ে যে আমাদের দাও সত্যি মানে কোন রান্না হয়ত সেভাবে ভালো হত না but একটা tasty ছিল আলাদা বল হ্যাঁ প্রিয়াকে দিয়ে মাখানো হত প্রিয়ার যেহেতু হাত ফাত পরিষ্কার ছিল তাই জন্যে

mam আসার আগেই আমরা tiffin শেষ করে ফেলতাম যে যার মতন খেয়ে নিচ্ছে কেন আমার মনে নেই বাড়িতে কতদিন phone করেছি আমি দিয়ে যেত আবার gate এ এসে

বাহিরে থেকেও তো অনেক খাবার নিয়েছিলাম বল আমরা gate এর পেছন থেকে নিতাম

একটা আলাদাই মজা ছিল সত্যি সেটা কিন্তু কলেজ life এ বা দেখ তুই এটাও দেখ আমাদের যখন আমরা primary স্কুলে পড়তাম ওই time এ মজাটা হত আলাদা রকমের কিন্তু মানে high স্কুলের মজাটা পুরোটাই আলাদা বল হ্যাঁ প্রথমে ভেবেছিলাম যে girls স্কুলে পড়ছি co~ coed এ ভর্তি হতাম ভালো হত বেশ কিভাবে দেখলাম ধীরে ধীরে girls টাই সহ্য হয়ে গেল আর একটা আলাদা ফর্মা ছিল সবার সত্যি কথা আর সরস্বতী পূজোর সময় মানে আমাদের মনেই হয় না যে ওটা girls স্কুল সব ছেলেরা মনে হচ্ছে আমাদের স্কুলেই এসে থাকত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর card দিতে যেত সবাই বাজার করতে যেতাম আগের দিন কি মজা হত সত্যিরে যদিও বা আমরা করিনি খুব একটা আমরা বসে আড্ডাই মারতাম মানে যে আমাদের class হবে না শুনতাম ব্যস আমরা সবাই মিলে চলে যেতাম আড্ডা মারতে, খেলতে সত্যি এখনো ভীষণ miss করি তুই গেছিলিস এর মধ্যে মানে যাওয়া হয়েছিল আর twelve এর পরে স্কুলে

আমিও যাইনি জানিস তো একবারও যাইনি আমি আমার খুব ইচ্ছা যাওয়ার কিন্তু আমি একবারও যাইনি কারণ এখন প্রথমত দেখ স্কুল ফুল ছাড়ার পরে একটু কাজে বাজে ঢুকেছিলাম সদ্য সদ্য তারপর করোনা ফরোনা start হয়ে গেছে আর এখন কিরকম ভাবে class হয় না হয় জানি না

ও এখন internship করছে আমাদের স্কুল থেকে

ও আবার এরকমও বলেছে যে mam রা এমন এমন বিষয় এখন আলোচনা করে মানে ওদের সামনেই মানে student life এ আমরা কত ভয় পেতাম

এখন পুরো বন্ধুর মতন মানে কথা বলে কথা বলে ওর সাথে

বা বা সত্যি আমাদের group টা মনে রাখার মতন একটা group ছিল রে যদিও আমি বেশি দিন ছিলাম না তবুও

সেই জন্য হয়েছে আর কলেজ life এ তো কিরকম কোন group হয়েছে এরকম আমাদের মতন group তো হ্যাঁ তোদের মত না ঐরকম বলবো না স্কুল life এর মতন group কখনো হয় না হতে পরেও না কলেজে কি বলতো দেখ কলেজ যেহেতু

তুই দেখবি কখনো যদি যাস এপিসি কলেজের campus টা বিশাল বড় এবার আমরা ওই campus এ বসে বসে আড্ডা মারতাম আর আমাদের ওখানে পুকুর আছে একটা উফ্ এত সুন্দর বাঁধানো পুকুরটা ওই side এ বসে আড্ডা মারতাম দারুন লাগত শীতকালে especially বেশি ভালো লাগে জানিস তো আমাদের কলেজটা

মা~ মাঝখানে শুনেছিলাম যে ফসিলস এসেছিল তোদের কলেজে

আরে আমি একবারই গেছিলাম কলেজে তোর ওই form fillup করেছিলাম তো list এ নাম উঠেছিল সেই জন্যে গেছিলাম

এবার তারপরে ওই শ্রুতিরা জানিস তো আমার খুব close friend ও, আমি সব চৈতন্য কলেজেই ভর্তি হয়ে গেলাম আর আমি গুনে গুনে বলতে পারব যে কত দিন আমি গেছি কলেজে যখন পরীক্ষা থাকত পরীক্ষার সময় যেতাম আর ওই form fillup এর জন্য জানিস তো কেমন line দিতে হত সব কলেজে তো সেই জন্য যাওয়া হত

কেন তুই সরস্বতী পুজোতে যাসনি কোন সময় আমাদের কলেজে একবার হয়ত গেছিলাম তাও মানে খুব বাহিরের দিকটা ওই যে বা~ বসার যে জায়গাগুলো আছে না মাঠের পাশটায় ওই খানটাই একটু দাঁড়িয়ে ছিলাম কিচ্ছুক্ষন আর তারপরে তো তোদের কলেজে সরস্বতী পুজোতে ভীষণ মানে DJ ফিজে নিয়ে নাচানাচি হয় বেশ ভালো মজা টজা হয়এবার ওই রকম আমি ছিলাম না just গিয়ে চলে এসেছিলাম ভীষণ মজা হয় আমাদের কলেজে সরস্বতী পুজোতে বাহিরে দেখেছিস কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ রে বা বা আমার তো মানে আমার সত্যি কথা বলতে ঝড় টড় হোক না বিদ্যুৎ চমকালে একটু ভয় ভয় লাগে জানিনা বাজটাকে ভীষণ ভয় লাগে হ্যাঁ বৃষ্টি হলে তুই দেখবি মন খুলে একটু ভিজতেও পারবি না বিদ্যুতের জন্য

একবার কি হয়েছিল জানিস ওই যে boys secondary স্কুল~ স্কুলের সামনে রাস্তাটা দেখেছিস জলের ট্যাংকি যেটা আছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বল না ওরো তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওরো বিয়ে হয়ে গেছে তো ও আর আমি আসছিলাম এবার খুব বৃষ্টি হচ্ছে এবার একটু রাত করেই ছাড়ত mam মোটামুটি অনামিকা দিদির কাছে পড়তাম geography তো আসছি ওকে বললাম চল বৃষ্টিতে একটু ভিজি তারপরে বাড়ি যাবো এমনিও তো বাড়ি যেতে যেতে ভিজেই গেছি অনেকটা বলছে হ্যাঁ হ্যাঁ চল তো ওখানে সামনে একটা দোকান ছিল এবার ও আর আমি সাইকেল রেখে ভিজছি এবার ভিজছি ভিজছি রাস্তায় current চলে গেছে আর রাত্রি বেলায় একটু রাত main রাস্তায় একটু গাড়ি ঘোড়াও কম যাচ্ছিল ও আর আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম ভিজছিলাম হঠাৎ করে জোরে একটা বিদ্যুৎ চমকেছে এবার কোথায় কোন দিকে দৌড়াব মানে অন্ধকার বলছি না আর এমন দৌড়েছি, দৌড়ে আমি যেতে গেছি মুদি দোকানটার সামনে মুদি দোকানটার সামনে না গিয়ে সোজা গিয়ে drain পড়েছি

ভাব

এই শোন না তোর এই জিনিসটা মনে আছে ওই যে একবার উম আমরা তখন দুই নম্বরে মানে তোদের বাড়ির ওখানটায় থাকতাম তো আমাদের স্কুল থেকে বেরোনোর সময় বিশাল বৃষ্টি হয়েছিল সেইবার স্কুল থেকে বেরোনোর সময়ে পুরো হাঁটু অব্দি জল আমরা আমার বাবা আনতে গেছিল আমাকে, আমি তুই হাটতে হাটতে সেই জলের মধ্যে লাফাতে লাফাতে বাড়ি আসলাম তখন কত ছোট আমরা বল

হ্যাঁ six seven এই হয়ত হবে আর মানে সকাল বেলা থেকে টানা বৃষ্টি হচ্ছিল আমরা স্কুলে গিয়েও দেখতে পাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছিল খুব সকাল সেটাই আর আমাদের বৃষ্টি হলেই মানে যদি সকাল থেকে দুপুর অব্দি বৃষ্টি হবে স্কুলের মানে পুরো পুকুরের জলগুলো একদম মাঠের মধ্যে চলে আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর মনে আছে মৌলি ছয়টা না সাতটা কই মাছ পেয়েছিল